আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

মাঠটা সবুজ কার্পেট দেওয়া রয়েছে।

চেয়ার টেবিল দেখা যাচ্ছে দূরে বসার জন্য।

উপনে টিনের ছাউনি দেওয়া আবার ছাদ দেওয়া রয়েছে।

এখানে ছেলে লোক মহিলার হাইটে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই।

এটা একটা বড় বিল্ডিং বিল্ডিংটায় দোকান আছে।

মাসখানে একটা কারেন্ট -এর খুঁটি রয়েছে আশেপাশে বাড়ি আছে।

মানুষের ফটো -এর মধ্যে টেটু করা রয়েছে।

এখানে একটা ছেলে লাল কালার টিশার্ট পড়ে জামা দেখতেছে।

হোটেলের ভিতরটা হলুদ সাদা কালারের।

এখানে ছাদে ওঠার জন্য সিঁড়ি রয়েছে।

দূরে কিছু গাড়ি রয়েছে দাঁড়িয়ে।

রেস্টুরেন্ট -এর বাইরে অনেক ছেলে দাঁড়িয়ে বসে রয়েছে।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

দোকানটায় লাইট লাগা রয়েছে অনেকগুলো।

পুজোর জায়গাটা সাদা পিঙ্ক কালার প্যান্ডেল দিয়ে সাজিয়ে তুলেছে।

বাজাটে অনেকগুলো সবজি বিক্রি করতেছে।

এখানে গ্লাসের মধ্যে মকটেল রাখা আছে।

দূরে একটা মন্দির রয়েছে মন্দিরের মাথায় ফেলাগ দেখা যাচ্ছে।

এটা একটা দোকান দোকানটার উপরে সিলিং লাগা রয়েছে।

এটা কুচবিহারের একটা বাইকের দোকান।

বাইরে বাইক -এর ফটো দেওয়া আছে পোস্টার -এ।

এটা একটা ইস্কুল ইস্কুলের ভিতরে শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছে।

মহিলা একটা ভিতরে বসে রয়েছে।